আমি এই চিত্র টি তে দেখতে পাচ্ছি এখানে একটি বড় সাদা বিল্ডিং । সেই বিল্ডিং এর পাশে একটি শুকনো গাছ এবং একটি বাউন্ডারি দিয়ে ঘেরা আছে ইটের। লতাপাতা এবং কচু গাছ এবং পাশে একটি রাস্তা।

আমি এই চিত্রটিতে দেখতে পাচ্ছি এটি একটি বিশাল বড় হসপিটাল । সে হসপিটাল নিচে বেশ কিছু লোক দাড়ি বসে আছে ।